নমস্কার বন্ধুগণ
স্প্রেডশীট ভিউ অ্যাডভান্সড এর উপর জীয়োজেব্রার এই টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
যদি আপনি এই প্রথমবার জীয়োজেব্রার জন্য স্প্রেডশীট ব্যবহার করছেন তাহলে দয়া করে স্প্রেডশীট ভিউ মৌলিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইট দেখুন
এই টিউটোরিয়াল এ আমরা স্প্রেডশীট ভিউ ব্যবহার করব
একটি স্লাইডার ব্যবহার করে ফাংশন বরাবর আঁকিয়া একটি বিন্দুর X এবং Y স্থানাঙ্ক নথিভুক্ত করার জন্যে
নম্বরের নমুনা চেনার জন্যে তথ্যের ব্যবহার করা এবং ফাংশন গ্রাফ সম্পর্কে ভবিষ্যবাণী করা
জীয়োজেব্রা নিয়ে কাজ শুরু করতে আমি নতুন লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 1004 ল্টস এবং জীয়োজেব্রা সংস্করণ 3240 ব্যবহার করছি
এখন জীয়োজেব্রা উইন্ডোতে
স্প্রেডশীট দৃশ্যমান করার জন্য ভিউ মেনু বিকল্পতে যান এবং স্প্রেডশীট ভিউ বিকল্প যাচাই করুন
এখন চলুন আমরা এখানে ক্সভ্যালিউ নামক একটি স্লাইডার তৈরী করি
আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ডিফল্ট মান ত্যাগ করব এবং ইনক্রিমেন্ট কে 1 এ পরিবর্তন করি
ক্সভ্যালিউ কে সর্বনিম্ন মানের দিকে স্থানান্তর করুন
একটি বিন্দু A আঁকুন
বিন্দুর উপর রাইট ক্লিক করে এবং অবজেক্ট প্রপার্টিস নির্বাচন করে বিন্দু A এর স্থানাঙ্ককে X স্থানাঙ্ক এর জন্য ক্সভ্যালিউ এবং Y স্থানাঙ্ক এর জন্য ক্সভ্যালিউ তিনগুনে পরিবর্তন করুন
এখানে আমরা রেখার ঢাল নির্ধারণ করছি যা এই বিন্দুর দ্বারা 3 পর্যন্ত আঁকা হবে
কীবোর্ডে ট্যাব টিপুন এছাড়াও শো ট্রেস নির্বাচন করুন
এবং ক্লোজ টিপুন
চলুন স্প্রেডশীট ভিউকে সরানো যাক যাতে আমরা কলাম A এবং B দেখতে পাই
এখন চলুন এখানে প্রথম টুল তৃতীয় বিকল্পতে রেকর্ড টো স্প্রেডশীট বিকল্প নির্বাচন করি
বিন্দু A নির্বাচন করুন
যদি এটি অঙ্কন প্যাড থেকে দৃশ্যমান না হয় দয়া করে এটি বীজগণিত ভিউ থেকে নির্বাচন করুন
এবং তারপর স্লাইডার ক্সভ্যালিউ কে সর্বনিম্ন থেকে সর্বাধিক এ নিয়ে যান
বিজ্ঞপ্তি যে বিন্দু A এর X স্থানাঙ্ক স্প্রেডশীটের কলাম A এর মধ্যে আঁকা হয়েছে এবং বিন্দু A এর Y স্থানাঙ্ককে কলাম B এর মধ্যে আঁকা হয়েছে
একবার এই পাঠ প্রস্তুত হয়ে গেলে আপনি ছাত্রদের স্প্রেডশীট ভিউতে ভিসুয়াল ট্রেস বা তথ্য দেখে ফাংশনের পূর্বাভাস করতে জিজ্ঞাসা করতে পারেন
পূর্বাভাস করা ফাংশন ইনপুট বারে f 3 x হিসাবে ইনপুট হতে পারে
জীয়োজেব্রাতে টাইম্স এর জন্য আমরা স্পেস ব্যবহার করতে পারি এবং enter টিপুন
যদি পূর্বানুমান সঠিক হয় তাহলে সব অঙ্কিত বিন্দু রেখার উপর হবে যা ইনপুট ছিল বা ফাংশন যা ইনপুট ছিল
সংক্ষেপে আমরা একটি স্লাইডার ক্সভ্যালিউ তৈরী করেছি
আমরা ক্সভ্যালিউ 3 ক্সভ্যালিউ স্থানাঙ্ক এর সঙ্গে একটি বিন্দু A তৈরী করেছি
আমরা রেকর্ড টো স্প্রেডশীট বিকল্প বিভিন্ন xValues এর জন্য বিন্দু A এর X এবং Y স্থানাঙ্ক নথিভুক্ত করতে ব্যবহার করেছি
আমরা নম্বর নমুনা অধ্যয়ন করে একটি ইনপুট ফাংশনের পূর্বানুমান করেছি
এখন পাঠের দ্বিতীয় অংশে
চলুন প্রথমে বিন্দু A থেকে ট্রেস সরাই
চলুন Y প্রতিচ্ছেদ পরামিতি যোগ করি
অন্য একটি স্লাইডার তৈরি করুন এবং এর নাম দিন বি সর্বনিম্ন এবং সর্বোচ্চ ডিফল্ট মান ত্যাগ করি এবং ইনক্রিমেন্ট কে 1 এ পরিবর্তন করি এবং অ্যাপলি টিপি
এরপর মুভ টুল ব্যবহার করে আমরা b এর মান সরাবো এবং b এর মান 2 পর্যন্ত সরাবো ক্সভ্যালিউ সর্বনিম্ন মানের দিকে পরিবর্তন করুন
তারপর বিন্দু A তে রাইট ক্লিক করুন
অবজেক্ট প্রপার্টিস নির্বাচন করুন y স্থানাঙ্ককে 3 ক্সভ্যালিউ b তে পরিবর্তন করুন কীবোডে ট্যাব টিপুন
শো ট্রেস যাচাই করুন
তারপর স্প্রেডশীট ভিউ সরান যাতে আপনি কলাম C এবং D দেখতে পান
আপনার কার্সার কক্ষসেলC1 এর উপর রাখুন আবার রেকর্ড টো স্প্রেডশীট বিকল্পটি ব্যবহার করুন
প্রথমে বিন্দু A নির্বাচন করুন যা আপনি ট্রেস করতে চান এবং তারপর ক্সভ্যালিউ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ তে নিয়ে যান
আপনি দেখতে পারেন যে বিন্দু A এর x স্থানাঙ্ক স্প্রেডশীটের কলাম C তে এবং বিন্দু A এর y স্থানাঙ্ক কলাম D তে আঁকা হয়েছে
এই তথ্য থেকে আপনি ছাত্রদের জিজ্ঞাসা করতে পারেন যে নমুনা সম্পর্কে বুঝুক এবং ফাংশনের পূর্বানুমান করুক
এই পদ্ধতি b এর বিভিন্ন মানের জন্য পুনরাবৃত্তি করুন
পূর্বঅনুমানিত ফাংশন ইনপুট বারের মধ্যে ইনপুট হতে পারে
যেহেতু আমাদের কাছে ইতিমধ্যেই fআছে আমি g 3 x b ব্যবহার করব এখানে b এর মান হল 2
এবং এন্টার টিপুন
সংক্ষেপে আমরা b নামক অন্য একটি স্লাইডার তৈরী করেছি বিন্দু A এর স্থানাঙ্ককে ক্সভ্যালিউ এবং y স্থানাঙ্ক এর জন্য 3 ক্সভ্যালিউ b তে পরিবর্তন করেছি
বিন্দু A এর বিভিন্ন ক্সভ্যালিউ এবং b এর মানের জন্য x এবং y স্থানাঙ্ক নথিভুক্ত করতে রেকর্ড টো স্প্রেডশীট বিকল্পটি ব্যবহার করেছি
আমরা একটি ইনপুট ফাংশন f 3 x b এর পূর্বানুমান করেছি
এখানে ফাংশনকে আমরা শুধু gবলেছি
এখন নির্দেশিত কাজ
নির্দেশিত কাজে স্লাইডার ক্সভ্যালিউ এবং aতৈরী করে দ্বিঘাতীয় ফাংশন ট্রেস করা নিহিত
x স্থানাঙ্ক এর জন্য ক্সভ্যালিউ এবং y স্থানাঙ্ক এর জন্য a xValue2 এর সাথে একটি বিন্দু A আঁকুন
বিন্দু A এর বিভিন্ন ক্সভ্যালিউ এবং a এর মানের জন্য x এবং y স্থানাঙ্ক নথিভুক্ত করতে রেকর্ড টো স্প্রেডশীট বিকল্পটি ব্যবহার করছি
এবং পূর্বানুমান করুন এবং ফাংশন f a x2 ইনপুট করুন
নির্দেশিত কাজ অবিরত রাখার জন্য আমরা একটি দ্বিঘাত সমীকরণ a x2 বিএক্স 3 ট্রেস করব
আমরা অন্য আরেকটি স্লাইডার b তৈরী করছি
স্থানাঙ্ক ক্সভ্যালিউ a xValue2 b ক্সভ্যালিউ 3 এর সাথে y স্থানাঙ্ক এর জন্য একটি বিন্দু A আঁকুন
বিন্দু A এর বিভিন্ন a এবং b এর মিলিত মানের জন্য x এবং y স্থানাঙ্ক নথিভুক্ত করতে রেকর্ড টো স্প্রেডশীট বিকল্পটি ব্যবহার করছি
পূর্বানুমান করুন এবং ফাংশন f a x2 b x 3 কে ইনপুট করুন
আমি ইতিমধ্যে এই জীয়োজেব্রা ফাইল নির্মিত করে রেখেছি
এই ক্ষেত্রে আমরা ট্রেস ওন নির্বাচন করি এটি ইতিমধ্যে নির্বাচিত আছে
আমরা x এর মান সর্বনিম্নতে পরিবর্তন করব এবং রেকর্ড টো স্প্রেডশীট ব্যবহার করব বিন্দু A নির্বাচন করুন এবং ক্সভ্যালিউ স্লাইডার সরান
আমরা পুর্বানুমানিত ফাংশন f 2 x2 2 x 3 কে ইনপুট করতে পারি যা আমি ধ্রুবক মানের মত সেট করার জন্যে ব্যবহার করেছি
এই অধিবৃত্ত বরাবর ট্রেসগুলি লক্ষ্য করুন
এই ওয়েবসাইটে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার ও আয়োজন করে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
আরো বিস্তারিত জানার জন্য তাদের সাথে এই ই মেল এড্রেসে যোগাযোগ করুন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
আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ